হ্যা সেখানে একজন উ-ম দাদা দাঁড়িয়ে আছেন হাতে একটি ফোন আছে তিনি একটি সাদা শার্ট পড়ে আছে কালো প্যান্ট জিন্স প্যান্ট পড়ে রয়েছে তিনি সেই বাড়ির উপরে উ-ম- গিয়ে দাঁড়িয়ে ফটো তুলছেন।

সেই কার্যালয়ের বাইরে একটি যুবক পরিষ্কার করছেন কি সুন্দর করে দেখুন ঝাঁটা নিয়ে এগুলো সাধারণত মেয়েদের কাজ কিন্ত এখানে যুবকটিকে খুবই ভালো বলতে হয় সে কি সুন্দর করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে।